একটা ভাঙা অটো আর একটা ভাঙা এম্বাসেটর গাড়ি আসে।

তার সামনে দুজন যুবক দাঁড়াই রয়েছে তার বাঁদিকে লেখা আছে গভারমেন্ট অফ --

একটা বিকেল দিকের সময় এখানে লেখা আছে বোর্ডে যে ডুকলি পঞ্চায়েত সমিতি ডুকলি পঞ্চায়েত সমিতি কার্যালয়।

এটি একটি গির্জা কর তার মধ্যে চা-চারটা রু-রুফ আছে রুফটি--

বাড়িটা ঘেরাও দেওয়া সাইডে অনেকগুলো সুপারি গাছ।

এটা একটা বড় খেলা প্রতিযোগিতার মাঠ এখানে অনেক মানুষ জ জড়ো হয়েছে।

এটা আমাদের ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটেলমেন্টস ।

এখানে অনেকগুলো ভগবান দাঁড়িয়ে আছে ঠাকুরের বিগ্রহ।

এসি সিটি সেন্টারের একটা শোরুম ।

দোকানের সামনে একটা টোটো দাঁড়িয়ে আছে।

ছবি উঠাচ্ছে একজন লাল শার্ট সাদা প্যান্ট একজন লাল গেন--

তার মধ্যে ছোট একটা দোয়ার।

একটি খুলা জায়গার মধ্যে রয়েছে।

এখানে লেখা আছে ইঞ্জিনিয়ারিং ই_সি_ই ট্রিপল ই ।

তার মধ্যে দুটো বিল্ডিং আছে তার পেছনে অনেকগুলো ঘর।

দেখা যাচ্ছে পিচের রাস্তায় একটা অটো নাম্বার মহারাষ্ট্রের।

আকাশটা নীল দূরে একটা টাওয়ার দেখা যাচ্ছে টাওয়ারটির পেছনে আরেকটি টাওয়ার অনেক দূরে পাহাড়ি এলাকা।